দেখা যাচ্ছে এবং পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে আর একটিও বাড়ি দেখা যাচ্ছে--

একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একটি লোককে আস্তে দেখা যাচ্ছে। এবং দুরে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

একটি দোকান দেখা যাচ্ছে। দোকানে একটি আইসক্রিম -এর গাড়ি দেখা যাচ্ছে এবং আইসক্রিমে-এর ছবি দেওয়া আছে এবং অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে-এ। ক্যাডবেরি থেকে কোল্ড ড্রিংকস অনেক কিছুই দেখা যাচ্ছে এবং দোকানটি --